একজন ব্যাক্তি পাশে ব্রেঞ্চের মধ্যে শুয়ে আসে এবং একটি টাকের সামোনা দেখতে পাচ্ছি।

সে কিসু খাওয়ার জিনিস আসে এবং পড়াশুনার জন্য ব্যবহৃত কলম আসে।

আরও বিভিন্ন জিনিস দেখা যাচ্চে যা কাজের লাগে এবং একটি জলের বোতলও দেকা যাচ্চে।

এখানে দ্যাখতে পারচি জরনা থেকে জল পরতেছে।

অনেকগুলো ম্যাশিন রয়েসে এবং বিদ্যুতের থারও রয়েসে।

একজন ভিত ব্যক্তি ভিতরে পয়সা তুলতেসে।

দেখতে পাচ্ছি অনেক ছেলে মানুষ রয়েসে এবং একজন মহিলা মানুষও রয়েসে ।

এবং অনেক লুক এই জরনার মইদ্যে নেমে গোসল করিতেছে।

এবং এখানে সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েসে।

পাশে আরেকটি কারেন্টের বোর্ড দেখা যাচ্ছে এবং একটি ডাস্টবিনও দেখা যাচ্ছে।